গরটি সামোনে সাইনবোর্ড রয়েসে।

গরটিতে সামনে অনেক সুন্দর করে ডিজাইন রয়েসে গরটি লাল রঙের দেখা যাচ্চে।

এখানে একটি ঘরের সামনা দেখতে পেয়েসি সেখানে উপরে সাইনবোর্ড রয়েসে।

বিতরে কয়েকটি সিঁড়ি রয়েসে উপরে একটি দেওয়াল দেখা যাচ্ছে।

কয়েকটি ল্যাপটপ দেখা যাচ্ছে সি_সি ক্যামেরাও রয়েসে টেবিলফ্যানও রয়েসে।

রকটির এবং উপরে কয়েকগুলা আকাশ দেখতে পেয়েসি কয়েকটি সবুজ সবুজ গাসও দেখতে পেয়েসি।

চে সামোনে একটি বিল্ডিং দেখতে পেয়েসি সাদা রংঙ্গের।

একটি মিতবাতি জ্বলসে উপরে ভাল্পস জ্বলসে দুজন লোক দেখা যাচ্চে।

এ কয়েকটি বাইক দেখা যাচ্ছে কয়েকটি ইস টুকটুকি দেখা যাচ্ছে ক।

কয়েকটি জানালা রয়েছে একটি ভেন্টিলেটারও দেখতে পেয়েছি।